এর সামনে মাঠ আছে সেখানে খেলার জায়গা মাঠে সবাই খেলাধুলা করে বাচ্ছারা এই উম গুলো ওখানে-এ চারিদিকে ঘেরা আছে অনেকগুলো গাছপালা আছে চারিদিকে --

এটা অনেক সুন্দর চারিদিকে রং চালা আছে পুকুর আছে পাশে আবার পুকুর বিল্ডিং করা উম পুরাতন বাড়ির মতো-ও রং করা আছে। এখানে অনেকে মানুষ যায় পিকনিক ঘুরতে--

গাছপালা আছে গাছপালাও আছে রাস্তাটা খুব ভালো সুন্দর চারিদিকে গাছপালা আছে বেশ ভালো লাগছে বাড়িটা কালার করা আছে বসার জায়গা-আ।

এই জায়গাটা সুন্দর জায়গাটির এখানে ঘর আছে এখানে ঘর আছে এখানে এদিকে পার্ক -এর মতো ডিসাইন করেছে। গাছপালা ঝাউ ঝাউগাছ আছে এদিকে আবার এদিকে আবার বড় বড় গাছ আছে ।

এখানেও মানুষ দাঁড়িয়ে আছে। মানুষের মাঝে এখানে দাঁড়িয়ে আছে কিছু মানুষ।

সোজা রাস্তা রাস্তাতে সাইকেলে মা সাইকেল এ করে মানুষ যাচ্ছে টোটো তে- থেকে মানুষ অটো আর টোটো আছে টোটো তে- টোটো যাচ্ছে মালদা এটা মালদা হচ্ছে মালদা কলেজ কলেজ -এ স্থাপিত হয়েছে ।

সুন্দর রুম এদিকেও সুন্দর আর এদিকে--

বাসস্ট্যান্ড আছে এখানে জায়গায় জায়গায় বসার উম জায়গা আছে । অনেকগুলো বাস আছে সেখানে মানুষ বসে আছে। উম সেই বসার জায়গাগুলোতে মানুষ বসে আছে। বাস গুলো দাঁড়িয়ে আছে । স্ট্যান্ড এ বাসস্ট্যান্ড -টা এবারে দেখে ।